সময়টা সকাল বেলা রোদ উঠেছে।

আকাশটা নীল কিছু গাছপালা দেখা যাচ্ছে আর একটা স্কুটি দেক --

আর ফাঁকা জায়গা দেখা যাচ্ছে আর একটা নদি দেখা যাচ্ছে বোরো ।

সকালবেলা একটা বড় মন্দির দেখা যাচ্ছে।

উপরে অনেক লোহা রড দেখা যাচ্ছে রড বাঁস তক্তা দেখা যাচ্ছে।

একটা ক্লাসরুম দেখা যাচ্ছে রুম এর মধ্যে কিছু --

একটি ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে । উল্টো ঘর বাড়ি দেখা যাচ--

পোস্টার লাগানো তার নিচে একটা দোকান আছে শেষ এন্ড -এ দুটো বাইক দাঁড় করানো ।

একটা কোচিং সেন্টার এর সাইন বোর্ড দেওয়া বা দিকে বাড়ি ঘর আর গাছপালা --

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক -এর একটা এ.টি.এম. দেখা যাচ্ছে | এ.টি.এম. -এর --

বা দিকে ঝাড়গ্রাম বলে লেখা আছে নীল রঙের --

আর ওপরে বাদিকে একটা হোয়াইট আর ব্লু এর বিল্ডিং দেখা যাচ্ছে।

একটা ব্ল্যাক বোর্ড দেখা যাচ্ছে আর কিছু চেয়ার টেবিল দেখা--

হোয়াইট রঙের মন্দির দেখা যাচ্ছে মন্দিরের তলায় নীল রঙের শেড দেওয়া --

আ সময়টা সকাল বেলা সূর্যের আলো দেখা যাচ্ছে।

আর সাদা রঙের একটা ঝাড় দেখা যাচ্ছে | তলায় একটা কালো রঙের শোকেস দেখা যাচ্ছে শোকেস -এর ভিতর অনেক জি--

আর ভিতরে অনেক লোকজন মহিলা সবাই বসে আছে একটা ব্ল্যা একটা ম ভাযোলেট কালার --

সময়টা সকাল আকাশ টা পুরো নীল রোদ উঠেছে একটা ল্যম্প পোস্ট দেখতে পাচ্ছি।

সময়টা রাত্রি বেলা একটা পান্ডেল দেখা যাচ্ছে।

বাঁদিকে কিছু নীল রঙের ঘরবাড়ি দেখা যাচ্ছে--

আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে বড়ো বিল্ডিং টা নীল আর সাদা কালার ।

ওপরে ঝাড়গ্রাম বলে লেখা আছে। তিন খানা সাইন --